সিঁড়ির সামনে একটি মহিলা দাঁড়িয়ে রয়েছে এবং সিঁড়িটির সামনের দিকে দুটো গায় গরুর মূর্তি রয়েছে।

এবং তার সামনে কতগুলো হরিণ নিজেদের ঘাস খাচ্ছে।

কানাডা ব্যাংকের এ টি এম.. এর দৃশ্য দেখানো হয়েছে। ব্যাংকটির ওপরে নীল রঙের বোর্ড রয়েছে। বোর্ডের মধ্যে কানাডা ব্যাঙ্ক এ--